প্রচন্ড পরিমাণে বিশ্বাস করি এবং আমি যে কাজই করতে যাই তাকে আমি এই স্মরণ করি এবং করি সেটাতে আমি আমার সফলতা পাই। যে কেউ এই প্রভুকে বিশ্বাস করবে তো সে~ তারও মধ্যে সফলতা আসবে। আমি যে বাড়িতে আমি যে সন্তানকে নিয়ে একা থাকি, আমার পাশে যখন কেউ থাকেনা, আমি যাই বিপদে পড়িতে আমি প্রভুকে স্মরণ করি। আমি প্রত্যেকটা মুহূর্তে তাকে স্মরণ করি। এবং আমার সমস্ত বিপদ থেকে আমাকে ঠিকই রক্ষা করে। আমি তো সবাইকে তাই বলতে চাই যে তারাও যেন এরকম ভাবেই ঈশ্বরের পথে চলে এবং সমস্ত কাজ যে করব আমরা- ঈশ্বরকে সবসময় স্মরণ করি করতে চাই। আর ঈশ্বরের কাজ উম ঈশ্বরের সম্বন্ধে যে আমরা যেটা জেনেছি যে কাজগুলো করতে হয়, সৎ পথে থাকা, মানুষকে সাহায্য করা, সেটাই আমি করতে চাই।

তিনি কি করলেন আমাকে যেন মনে হয় কোন একটা বিপদ থেকে আমাকে কিভাবে যে সাহায্য করে দিল আমি বুঝতেই পারি না! সেইরকমভাবেই আমি প্রত্যেকটা মুহূর্তে চলি ঈশ্বরের উপর ভরসা করে। আমি যে সকাল বেলা সময় থেকে ঘুম থেকে উঠছি, তাকে প্রার্থনা করে। আমি যেই বিছানা থেকে নামি এবং প্রত্যেকটা মুহূর্তে বিপদের সময় তো আমার সব সময় পাশে আছে পাশে আছে। সেই সময় থেকেই আমি প্রত্যেকটা মুহূর্তে একভাবে আমি যে রাস্তায় বেরোচ্ছি আমি যে ঘরথেকে বেরোচ্ছি প্রত্যেকটা মুহূর্তে আমি ঈশ্বরকে স্মরণ করি। আমার যে ছেলে আছে সেই ছেলে কেউ আমি বলি যে প্রত্যেকটা মুহূর্তে তাকে স্মরণ করবি। সে তম~ সে প্রত্যেকটা মুহূর্তে রক্ষা করবে। তো আমার ছেলেও সেই পথেই চলে, সেরকম ভাবেই চলে, সেই রকম ভাবে চলতে চলতেই আমরা বুঝতে পারছি যে, ঈশ্বর আমাদের কতটা পাশে আছে। কিভাবে আমাদেরকে সাহায্য করছে। আমার যে স্বামী বাইরে থাকে আমি সেই স্বামীর জন্য প্রার্থনা করছি। স্বামী যে কাজের মধ্যে থাকে, সমস্ত ব্যাপারই আমি দেখি যে- প্রভুর ইচ্ছাতেই সোম~ সমস্ত কাজটা হচ্ছে বা একটা সফলতা আসছে। নিত্য কিছুর মধ্যে আমরা তার আশীর্বাদ দেখতে পাই। তাকে আমরা প্রচন্ড পরিমাণে ভালোবাসি। প্রত্যেকটা মুহূর্তে আমরা তাকে স্মরণ করি সব সময় তেই। আমরা যে খাচ্ছি, বেঁচে আছি, প্রত্যেকটা সময় আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমার তো মনে হয় যে ঈশ্বরের জন্যই আমরা যেন এই নিশ্বাস, শ্বাস-প্রশ্বাস সমস্ত কিছু নিচ্ছি। ঈশ্বর ছাড়া তো আমাদের সঙ্গে কেউই নেই, আমরা কিভাবে চলতে পারি তার তার আশীর্বাদ ছাড়া! কত মানুষ খেতে পারছে না, কত মানুষ hospital এ ভর্তি আছে প্রত্যেকটা মুহূর্তে আমরা যে সুস্থ আছি, আমরা যে সুস্থভাবে জীবন ধারণ করছি, আমাদের যে মাথার উপরে ছাদ আছে, আমরা যে তিনটে বেলা ভালোভাবে খেতে পারছি, সেটাও মনে হয় যে আমাদের ঈশ্বরের আশীর্বাদের জন্যই। সে প্রভুর আশীর্বাদে।

ঈশ্বরের সৃষ্টিতে এই পৃথিবী চলাচল করছে। সমস্ত পৃথিবীটাকে চালনা করছে ঈশ্বরই। আমরা তখন দূর~ আমরা তো সামান্য মানুষ। প্রত্যেকটা গাছপালা যে নড়ছে সেটাও তো আমাদের মনে হয় ঈশ্বরের আশীর্বাদেই। তাই প্রত্যেকটা মুহূর্তেই আমরা এই ঈশ্বরকে স্মরণই করি আর ঈশ্বরের কথা ভেবেই আমাদের সারাদিন রাত চলে যাচ্ছে। আমাদের হাতের মধ্যে তো কিছুই থাকে না! কখন কি হবে মানুষের সেটাও তো আমরা জানি না।

সেটাই সেটা ভাব~ সেই ভাবেই আমরা চলতে পারি, চলতে চাই। এই ভাবেই চলিয়া চলতে চাই। ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে কিভাবে আশীর্বাদ করছে সেটা সব সময় আমরা যেন দেখতে পাচ্ছি সেইভাবে আমার ছেলের যে পড়াশোনা সে যে কিভাবে চলবে তাকেও আমরা সেটাও ভাসিয়ে দিয়েছি ঈশ্বরের উপর। ঈশ্বর এক আর অদ্বিতীয়। ঈশ্বরের আলাদা কোন রূপও নেই কোন কিছু ধর্মও নেই। ঈশ্বর কি? ঈশ্বরকে আমরা কিভাবে কিভাবে পাব? কিভাবে কি করবো, সেটাও তো আমরা জানি না। সেটার জন্য আমরা প্রার্থনা করি যে তোমা~ তোমাকে কিভাবে পাব। ঈশ্বর ঈশ্বরকে পাওয়ার জন্য যে কি করতে হয় তেমন তো কোন কিছু বেশি কিছু নয়, শুধু একটু ডাকা, একটু প্রার্থনা করা, তাছাড়া তো আর কিছুই নাই। ঈশ্বরকে পাওয়ার আর কি~ আর কি আছে? ঈশ্বরকে পাওয়ার জন্য কোন কিছুই করতে হবে না। ঈশ্বরকে পাওয়ার জন্য কোন টাকা পয়সাও খরচা করতে হবে না, কোন সোনা-দানা কোন কিছুই দিতে হবে না, শুধু একটুখানি প্রাণ ভরে ডাকা, বিশ্বাস করে ডাকা, ঈশ্বরকে যে বিশ্বাস করে সে তো ফল পাবেই, আমিও পাচ্ছি সবাই পাবে এরকম ভাবেই চলতে হবে। ঈশ্বর ছাড়া তো আমাদের কেউই নেই। তাই আমি প্রভুকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করি। আজকে কোন কিছু শরীর খারাপ হয়েছে ঈশ্বরকে ডাকছি মনে হচ্ছে যেন সে এসে আজকে আমার রোগ ভালো করে দিচ্ছে। সেরকম ভাবেই- কোন কিছু অসুবিধায় পড়ে যাচ্ছি সে প্রত্যেকটা মুহূর্তে এমন এমন ভাবে আসছে, এমন ভাবে যোগাযোগ করে দিচ্ছে, যে মনে হচ্ছে যেন প্রত্যেকটা মুহূর্তেই তিনি আমার পাশে আছেন। সেই-সেই মুহূর্তে আমার কোন কোন কিছু নিয়ে problem এ পড়ে যাচ্ছি সেই মুহূর্ত থেকে আমাকে যেন হাত ধরে তুলে দিচ্ছে। তার তার প্রশংসা কিভাবে করব আমি তো বুঝতে পারি না, কিভাবে করে যাব

প্রত্যেকটা মুহূর্তের কাজটা যেন আমাদেরকে যেন ঈশ্বরই করাচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে তাই ঈশ্বরের যারা শরণাপন্ন থাকে তারা তো কখনো খারাপ কাজ খারাপ কথা কোনদিন কিছুই বলতে পারবে না। ঈশ্বরকে স্মরণ করা মানে তার পথে তার পথ অবলম্বন করা। ঈশ্বর তো শুধু বলছে যে তুমি সৎ পথে থাকো, সৎকর্ম করো, সৎ কাজের আভাস, সমস্ত কিছু তুমি, তোমার যে কাজটা করবে সেটা সবটা আরকি ঠিকভাবে করো। মানুষকে যেমন মানুষের মনে আঘাত না দিয়ে কথা বলা এমন কিছু কথা বললাম যে মানুষ কষ্ট পেল তার মধ্যে যে ঈশ্বর আছে সেই ঈশ্বরকে আঘাত দেওয়া। আমিও সেটা করার চেষ্টা করি যাতে- কারো মনে আঘাত যেন না দিতে পারি, না কষ্ট দিতে পারি, মানুষকে আঘাত দেওয়া মানেই তো ঈশ্বরকে আঘাত দেওয়া, সেটাই করি আর কি আর কিছু মানে দান করা। গরিব মানুষদেরকে কত মানুষ আছে তারা খেতে পারছে না, পড়তে পারছে না, কত মানুষ আছে তাদেরকে ধ্যান ধ্যান করা সেটাও আমাদের বড় কর্মের মধ্যে পড়ে। কর্মই হচ্ছে ধর্ম, ধর্ম বলে তো আলাদা কোন কিছু হয় না। আমরা যে যে ধর্মেরই মানুষ হোক, তাদেরকে কি করতে হবে কর্মটা ঠিকঠাক করতে হবে। কর্মই হচ্ছে মানুষের প্রকৃত ধর্ম। বাকি তো ধর্ম। তাই আমি সবাইকেই বলতে চাই যে ঈশ্বরকে বিশ্বাস করে যে চলবে যে সফলতা তার আসবেই। সফলতা সে~ তার আসতে বাধ্য। আমি তো উম আজ পর্যন্ত দেখেছি যতদিন এই ঈশ্বরের বিশ্বাস করে চলেছি, ততদিনই দেখেছি যে আমি সফলতা পেয়েছি প্রত্যেকটা মুহূর্তে তার তাকে স্মরণ করেছি, বিশ্বাস করেছি। তাই আমি কোনদিন কোন কিছুতে ঈশ্বর যে নেই আমি এটা বিশ্বাস করি না। প্রত্যেকটা মুহূর্তেই আমি বিশ্বাস করি যে- হ্যা, ঈশ্বর আছে। এখন মানুষের এত যে পৃথিবীর এই রকম অবস্থা কখনো corona আসছে কখনো adino virus আসছে, প্রত্যেকটা মুহূর্তে তাই ভাবি- যে ঈশ্বর যদি না থাকে আমরা কিভাবে বেঁচে থাকবো! ঈশ্বর আছে বলেই হয়তো আমরা বেঁচে আছি। ঈশ্বর তো রাগ যেটা রাগলেই তো বেঁচে থাকবো না। মানুষের জন্মটা তো এখন মানুষের হাতে হয়ে গেছে জন্মদিনটা, কিন্তু মৃত্যুটা কখন আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। মানুষ এই বেঁচে আছে, এই কথা বলছে, এর পরের মুহূর্তেই যে কি হয়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারেনা। এই আমি আমি এখন কথা বলছি, আর যে দশ মিনিট পর যে কি হবে সেটা আমি নিজেও জানিনা। তাই সবসময় আমাদেরকে কি করতে হবে, না ভালো, মানুষের সাথে ভালো ব্যবহার এটাই হচ্ছে এটাই হচ্ছে আসল ব্যাপার। যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার, ভালো কর্ম, আমি যে পৃথিবীতে বেঁচে আছি সে সে কিভাবে বেঁচে থাকবো? সৎ কর্ম করে, সৎ কাজ করে, মানুষের সেবা করে, কিভাবে বেঁচে থাকবো সেটাই আমি শুধু ভাবি, যে আমরা যখন ঈশ্বরের উপর সমস্ত কিছু ভরসা করে আছি, তখন আমরা কোন খারাপ কাজ করতে পারবো না। কোন খারাপ কাজ করাটা উচিতও না। যেহেতু আমরা ঈশ্বরকে বিশ্বাস করে চলি, আমি আমার প্রভুকে খুব ভালোবাসি। সব সময় তাকে যেহেতু স্মরণ করি, তিনি বলেছিলেন- সবসময় যারা অন্যায় করছে তাদেরকে ক্ষমা কর।

এরকম অবস্থাতেও যীশু খ্রীষ্ট তাদের ক্ষমা করে দিয়েছে। আর আমরা কি করি? না একটুখানি কেউ কিছু কথা বললে আমরা সেটা সহ্য করতে পারি না, আমাদের প্রত্যেকটা মুহূর্ত তখন মনে হয় যে আমরা এটা কি করলাম! আমাদেরকে কেন এরকম বলল। কিন্তু এটা করাটা ঠিক নয়, সত্যি, তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। রাগ, রাগ করাটা একদমই উচিত নয়। রাগ জিনিসটাই হচ্ছে সবথেকে খারাপ। আমরা কিন্তু control করতে পারিনা। আমরা যেহেতু মানুষ, আমরা তো control করতে পারিনা, যে উম রাগটাকে control না করে উম কি করলাম না কোন মানুষকে আঘাত দিয়ে কথা বলে ফেললাম, কিন্তু ইটা তো উচিত নয়। আমরা সবসময় যেহেতু আমরা মানুষ, আমরা হয়তো পারিও না। কিন্তু চেষ্টা করি, যে কিভাবে চলব, কিভাবে মানুষের সাথে ব্যবহার করব, এগুলো আমরা চেষ্টা করি। তো এরকম ভাবেই আমরা চলছি। এরকম ভাবেই চলার চেষ্টা করি। দেখি কিভাবে কি হয়। সেই এরকম ভাবেই ঈশ্বরের পথ অবলম্বন করে চলার চেষ্টা করছি, আর আমি বারংবার বলছি, যে আমার প্রভুকে আমি বিশ্বাস করি, চলি এবং আমি প্রত্যেকটা মুহূর্তে তাকে অনুভব করি। প্রত্যেকটা মুহূর্তে আমি যেন তার স্পর্শ পাই, যে হ্যাঁ, আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাহায্য করছে। তাই আমি সবাইকেই বলতে চাই যে তোমরা সব প্রভুকে বিশ্বাস করো, ঈশ্বরকে বিশ্বাস কর। ঈশ্বরকে বিশ্বাস করে সেই পথে তোমরা চালিত হও। সেই পথে চলিত হওয়া মানে সেখানে কোন কিছুই মানে তুমি খারাপ কিছুই পাবে না, আমিও খারাপ পাইনা, কেউই খারাপ পাবে না। সব সময় সে ভালো জিনিসই পাবে, ভালোভাবে থাকার চেষ্টা করবে, ভালোভাবে রাখার, ঈশ্বর আমাদেরকে ভালো করে রাখার চেষ্টা করবে। সমস্ত বিপদ থেকে আর~ রক্ষা করার চেষ্টা করবে। আজকে যে সন্তান- Hello মুমু, কেমন আছো? এইতো আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আহ তুমি কি স্বাস্থ্য সম্পর্কে কিছু বলতে পারবা? মানে হচ্ছে যে, আহ বর্তমানে যে স্বাস্থ্যের অবস্থা আহ ধরতে গেলে বাংলাদেশ, হ্যাঁ, বর্তমানে আমাদের দেশে health বা স্বাস্থ্য এই বিষয়টা সম্প্রতি সবারই জানা দরকার বা এটা একটা অনেক বড় বিষয়। অনেক বড় একটা fact হয়ে দাড়াইসে। তো আপনি আগে আমাকে একটু বলেন যে, স্বাস্থ্য বলতে আমরা আসলে কি বুঝি। আসলে স্বাস্থ্য হলো আহ শারীরিক ও মানসিক সুস্থতা। আহ জন্ম ও মৃত্যুর মাঝে মানুষ তার চারপাশে সামাজিক, ও প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয় এই উভয় প্রকার পরিবেশ মানুষের শারীরিক মানসিক স্বাস্থ্যকে উপভিত করে তো আহ

মানসিকভাবে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে। একদমই ঠিক বলেছেন। স্বাস্থ্য, বর্তমান বিশ্বে স্বাস্থ্যটা এমন হয়ে দাঁড়াইছে যে আহ স্বাস্থ্য যদি আমরা ঠিক না রাখি তাহলে কিন্তু আপনার আহ মানে চলাফেরা করতে পারিনা। তারপরে স্বাস্থ্য আহ এটা, এটার পেছনে অনেক সচেনতা থাকে তারপরে হচ্ছে যে ওসব নিয়ে স্বাস্থ্য সচেতনতা থাকে আচার আচরন নিয়ে স্বাস্থ্য সচেতনতা থাকে হ্যাঁ, আপনি একদমই ঠিক বলেছেন আসলে স্বাস্থ্য শুধুমাত্র যে শারীরিক গঠন ই বোঝায় তা না মানসিকভাবে সুস্থ থাকাটাও স্বাস্থ্য।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

বা তার শরীরে যদি আলাদা কোনো রোগ না থাকে অভ্যন্তরীণ বা বাহ্যিক তাহলেও তাদের বলা হয়ে থাকে যে তারা সুস্বাস্থ্যের অধিকারী।

খাওয়ার গ্রহন করি তা junk food গুলো খাচ্ছি আমরা জানি,

এগুলো আমাদের শরীরের জন্য খারাপ। আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। তারপরও আমরা দেখা যায় যে এগুলো গ্রহণ করে থাকি। তাই না, অবশ্যই তুমি ঠিকই বলেছ আহ আমাদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি কিন্তু একটা বড় যে জিনিসটা সেটা হচ্ছে আহ আমাদের চারপাশের যে, পরিবেশ এটা, এটা কে কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। নাহলে আমরা মানে স্বাস্থ্য সম্পর্ক, স্বাস্থ্য সচেতনতা থেকে মানে স্বাস্থ্যের বিষয়টা উম সম্পর্কে আরও, অবগত হবো আর মানে এইখান থেকে আমরা বেঁচে উঠতে পারবো যেমন যেটা হচ্ছে যে আমাদের যে চারপাশের পরিবেশের যদি আমরা স্বাধীন ধরনের খাবার, ফেলে রাখি অযথা তারপর হচ্ছে যে আহ ওই কলকারখানার যে দূষণমুক্ত আবর্জনা দূষণ, আহ যে আবর্জনা সেই আবর~সেই আবর্জনা গুলো যদি আমরা, আহ ফেলে রাখি তাহলে কিন্তু আমাদের শুধু আহ স্বাস্থ্যের দিকে খেয়াল রাখলে হবে না। হ্যাঁ আপনার, আমি আহ যতটুকু আপনি যেটা বোঝাতে যাচ্ছেন আরকি আমি যেটা বুঝলাম যে আপনি এটা বলতে চাচ্ছেন যে কারখানা থেকে যেমন আহ ধোঁয়া নির্গত হচ্ছে বায়ু দুষিত হচ্ছে ফলে, কলকারখানার যে বজ্রগুলো পানিতে যাচ্ছে তাতেই পানি দুষিত হচ্ছে তারপরে কলকারখানার যেগুলো আহ কিছু plastic বা, আহ অপচনীয় কিছু দ্রব্য থাকে যেগুলো মাটিতে যাচ্ছে যে কারনে মাটি দুষিত হচ্ছে এটাও আমাদের স্বাস্থ্যের ওপর অনেক বেশি প্রভাব ফেলে। তাইতো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম আরকি যে স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি আমাদের পরিবেশটাও ঠিক রাখতে হবে আহ তারপরে হচ্ছে যে আমাদের আহ উম এটার পেছনে কিন্তু আহ বিভিন্ন কারন থাকতে পারে মানে স্বাস্থ্য ঠিক রাখার পিছনে অনেক কারন থাকতে পারে। যেটা হচ্ছে যে আহ তুমি যেটা বলে তুমি যেটা বলছিলা যে শুধু,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 আচার আচরনের দিকে খেয়াল রাখতে হবে। হুম সবসময় পরিস্কার পরিছন্ন থাকতে হবে নিয়মিত খাদ্যভ্যাস, একটা সুন্দর routine উম করে একটা খাদ্যভ্যাস তৈরি করতে হবে তারপরে সকালে ঘুম থেকে ওঠা সঠিক সময়ে ঘুমতে যাওয়া,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 আহ educate ছেলে মেয়েরা সকাল বেলা বা ভোরবেলা ঘুম থেকে ওঠে না সঠিক সময়ে ঘুম থেকে ওঠে না সঠিক সময়ে ঘুমোতে যায়না এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই ঠিকই বলেছো তো আমরা কিন্তু এই স্বাস্থ্য সম্পর্কে বেশ অনেক কিছু জানতে পারি এখন আগের যুগের মতো এ নেই।

আহ মানে এই বিষয় গুলি কীভাবে বিভিন্ন রকম ওই side থেকে বিভিন্ন ধরনের news থেকে খবর থেকে এই, এই আহ স্বস্থের বিষয়ে সম্পর্কে আমরা, জানতে পারি তাছাড়া আমি দেখেছিলাম যে youtube এ খুব সুন্দর করে cartoon এর মাধ্যমে কিন্তু স্বাস্থ্য কীভাবে সচেতনতা রাখা যায় এই বিষয় গুলো কিন্তু দেখানো হয়। এটা কিন্তু একটা সুন্দর পরিবেশনা আমি মনে করি আহ এটা একদমই ঠিক বলেছেন যেমন আহ আগে আমরা যখন শুধুমাত্র দেখার সুযোগ পেতাম তখন, আমরা দেখতাম যে সেখানে বিভিন্ন স্বাস্থ্য সচেতনামূলক প্রচারনা করা হতো আহ বর্তমানেও করা হয় কিন্তু বর্তমানে,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 আহ বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে সচেতনতার সম্পর্কে মানে জেনেছিলাম এখন কিন্তু সেই প্রভাবটা অনেকটাই কমে গেছে হ্যাঁ? এটা আমার মনে হয় আমার আরেকটা বিষয়ে মনে হয় যে আগে,

Toilet করতো বা হচ্ছে ফাঁকা latrine ব্যবহার করতো এখন মোটামুটি ভাবে একদমই কমে এসেছে উম এটা অনেকটা স্বাস্থ্য দিকটা উন্নতি হচ্ছে বলে আমার মনে হয়। হ্যাঁ, একদমই ঠিকই বলেছ স্বাস্থ্য উম আগের থেকে অনেকটা আমাদের উন্নতি হয়েছে আরকি আগে অনেকেই এই বিষয়টা নিয়ে বা মানে অবগত ছিল না যে স্বাস্থ্যের, কীভাবে ঠিক রাখা যায়, তারা বিভিন্ন জায়গায় toilet করতো তারপরে উম আহ কাঁচা latrine use করতো যেটা হচ্ছে যে আহ স্বাস্থ্যের, ঠিক রাখার পাশে কিন্তু এখন অনেক দেশেই কিন্তু এগিয়ে আছে আহ বিশেষ করে আমাদের বাংলাদেশেও কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু অনেক এগিয়ে আছে আহ বৈ~বৈশিক স্বাস্থ্য সেবা মানে আহ আসলে এটা এটা বলা হয় আসলে যে সার্বজনি স্বাস্থ্য সুরক্ষা সহ মানে মানে সার্বজনিন স্বাস্থ্য,

বিশ্ব জনের সেবা বলা যেতে পারে এটা আরকি যে, যে এই বিষয়টা নিয়ে অনেকেই কাজ গুলি, হ্যাঁ আসলে, হ্যাঁ তারপরে এই, একটা বিষয় আমি, হ্যাঁ বলেন। যেটা হচ্ছে যে স্বাস্থ্য, স্বাস্থ্য সম্পর্কে কিন্তু অনেক ইয়ে আছে আরকি যে স্বাস্থ্য, স্বাস্থ্য অর্থনীতির বিষয় আছে স্বাস্থ্য আইন আছে তারপরে আমরা যেটা আমরা যেটা বলতে পারি যে স্বাস্থ্যের ঠিক রাখার পাশাপাশি কিন্তু আমাদের নিয়মিত খেলাধুলা করতে হয় খেলাধুলার, হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্য ঠিক রাখতে খেলা ধুলার বিকল্প নেই। তারপরে হচ্ছে যে স্বাস্থ্য যে শুধু মানে খাওয়া দাওয়া ঠিক রাখলেই হবে তা না আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হলে আমাদের যদি কোনো, হয় যে আমাদের ওষুধ খেতে হবে নিয়ম মাফিক খেলাধুলা করতে হবে তাহলে আমাদের, আর একটা বিষয় কি খেয়াল করেছেন যে এখনকার যুগে আমরা যতটা সচেতনতার সাথে চেষ্টা করি যে একটু আহ পুষ্টিকর খাওয়ার গ্রহন করার বা আহ নিয়ম মাফিক,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 আহ আমরা বাজারে গেলেই দেখতে পাই যে হ্যাঁ সবকিছু টাটকা খাওয়ার আহ টাটকা সবজি কিন্তু এদের অধিকাংশ বলা যায় যে নব্বই শতাংশই ফর্মালিন যুক্ত আহ বা সরাসরি, জমি থেকে উঠে আসা কীটনাশক মুক্ত নয় সেক্ষেত্রে এটাও কিন্তু স্বাস্থ্যের ওপর অনেক বড় প্রভাব ফেলছে এ বিষয়ে আপনার মতামত কী? সেটা তুমি ঠিক বলেছ আমরা যারা শহরে থাকি আরকি উম শহরে থাকা অবস্থায় আমরা সঠিক আহ মানে সঠিক ফলটা আমরা যদি কোনো ফল কিনতে যাই বাজারে তো সঠিক ভাবে, মানে ফলটা পাইনা আরকি যে জমি থেকে সরাসরি যে ফলটা উঠে আসে সে ফলটা কিন্তু আমরা পাইনা এ~ এটা অনেকেই কি করে আমরা আমাদের উত্তরবঙ্গে যদি আমি বলি, চাই যে যেটা হচ্ছে রাজধানী এলাকায় যখন পাঠানো হয় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় তখন অনেকেই, মানে ফর্মালিন দিয়ে, ফর্মালিন দিয়ে আমটা পাঠায় তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের স্বাস্থ্যের ক্ষেত্রে আরকি বিশেষ মানে একটা কাজ করবে।

পুর্বে আমাদের ভালো করে ধুয়ে খেতে হবে আরকি তাহলে আমাদের স্বাস্থ্যটা ঠিক, হ্যাঁ, একদমই তাই আবার আরেকটা বিষয় খেয়াল করবেন যে বর্তমানে আমাদের আমিষের চাহিদা অধিকাংশই পুরন করে হচ্ছে উম ডিম এবং উম মাংস।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

তো আসলে যেটা আপনি মানে যেটা আমি বলতে চাই আরকি যে আমাদের খুব স্বাস্থ্য ঠিক রাখতে হলে শুধু যে মানে নিজের স্বাস্থ্যের,